আ ফুটবল রয়েছে দুটো ব্যাগ রাখা রয়েছে জুতো রয়েছে আর কিছু টেনিস বল -ও রাখা রয়েছে। লাল রঙের বাক্স। লাল সবুজ বাক্স রয়েছে।

আর এই বন ব্যাঙ্ক -এর গেট -টা একটা সাদা রঙের কলাপসিবল গেট । এই ব্যাঙ্ক -এর ঠিক পাশেই এস.বি.আই. -এর এ.টি.এম. রয়েছে। আর এই ব্যাঙ্ক -এর সামনে পাঁচটা বাইক দাঁড়িয়ে রয়েছে। আ একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আর নীল রঙের একটা বেলানো গাড়ি দাঁড়িয়ে আছে।

এটা একটা বইয়ের দোকানের ছবি। এই বইয়ের দোকানের ভেতরে সারি সারি করে কাঠের অনেক রেক করা রয়েছে আর রেক -এর মধ্যে বই সাজানো রয়েছে।

এটা একটা সরকারি বাস ডিপো -র ছবি। এই বাস ডিপো -র ভেতরে কিছু বাস দাঁড়িয়ে রয়েছে নীল রঙের। আর একটা নীল বাস এই ডিপো থেকে বেড়োচ্ছে।

এটা একটা বিশাল বড়ো মন্দিরের ছবি। এই মন্দিরের ভেতরে একটা দূর্গা প্রতিমা রয়েছে। সেই দূর্গা ঠাকুরের সামনে কিছু ছেলে মেয়েরা হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে ।

আর মন্দিরের বাইরেও অনেক মানুষ জন রয়েছে। আর মন্দিরের দুদিকে দুটো লোহার গেট রয়েছে। আর এই মন্দিরের ওপরের দিকটাতে অনেক খোপ খোপ করা রয়েছে যেই খোপের মধ্যে নানা রকমের ঠাকুরের প্রতিমা রয়েছে।

এটা একটা স্কুল -এর ছবি। এই স্কুল -এর বিল্ডিংটা স্কিন কালার -এর তে তিন তলা বাড়ি। আর এই বাড়ির সামনে ছটা হলুদ রঙের স্কুল বাস দাঁড়িয়ে রয়েছে। আর এই বাস গুলোর সামনে বড়ো--

এই ছবির ডানদিকে একটা বড়ো হোটেল -এর ছবি রয়েছে যেই হোটেল -এর নাম লেখা রয়েছে হোটেল গোল্ডেন টিউলিপ এই হোটেল -এর গেট -এর ডানদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক -এর এ.টি.এম. রয়েছে। আর--

একটা ছেলে-এ গোলাপি রঙের জামা পড়ে নীল জিন্স -এর প্যান্ট পড়ে বাইক -এর ওপর বসে রয়েছে। এরা ছাড়াও অনেক লোকজন রয়ে--

এখানে একটা ফুটবল রয়েছে। একটা বড়ো মাঠ রয়েছে। একটা আকাশি রঙের চারতলা বাড়ি রয়েছে। একটা ছেলে কালো রঙের গেঞ্জি লাল হাতাওয়ালা--